C এ ফাংশন ওভারলোডিং এবং ওভাররাইডিং এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব ফাঙ্কশন ওভারলোডিং
ফাঙ্কশন ওভাররাইডিং
আমরা এটি উদাহরণের সাহায্যে করব
টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু ওএস সংস্করণ 1110 g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
এখন ফাংশন ওভারলোডিং এর ভূমিকা দিয়ে শুরু করি
ফাংশন ওভারলোডিং এর মানে দুই বা অধিক ফাংশনের একই নাম থাকতে পারে
আর্গুমেন্টের সংখ্যা এবং আর্গুমেন্টের ডেটা টাইপ আলাদা হবে
ফাংশন কল করলে এটি আর্গুমেন্টের তালিকার ভিত্তিতে নির্বাচিত হবে
এখন একটি উদাহরণ দেখি
আমি ইতিমধ্যে কোড লিখেছি
এই প্রোগ্রাম অ্যাডিশন অপারেশন সম্পাদন করবে
আমাদের ফাইলের নাম ওভারলোড ডট সিপিপি এখন কোড ব্যাখ্যা করি
আইওস্ট্রিম হিসাবে এটি হেডার ফাইল
এসটিডি নেমস্পেস ব্যবহার করেছি
তারপর ইন্ট হিসাবে এড ফাংশন সংজ্ঞায়িত
এখানে আমরা তিন আর্গুমেন্ট পাস করেছি
ইন্ট আ ইন্ট b এবং ইন্ট c তারপর অ্যাডিশন সঞ্চালন করে ভ্যালু রিটার্ন করি
এখানে এড ফাংশন ওভারলোড করি
এটি ফ্লোট হিসাবে ঘোষিত
দুটি আর্গুমেন্ট ফ্লোট d এবং ফ্লোট e পাস করেছি
তারপর অ্যাডিশন অপারেশন সম্পাদন করব
এটি মেইন ফাংশন
এই ফাংশনে বিভিন্ন আর্গুমেন্টের সাথে এড ফাংশন ঘোষিত করেছি
তারপর ভ্যারিয়েবল ঘোষিত করি
এখানে ইউসারের থেকে ইন্টিজার ভ্যালু গ্রহণ করি
তারপর এড ফাংশন কল করে ফলাফল সুম এ সংরক্ষণ করি
এখন ফলাফল প্রিন্ট করি
এখন ইউসারের থেকে ফ্লোটিং পয়েন্ট নম্বর গ্রহণ করি
তারপর দুটি আর্গুমেন্টের সাথে এড ফাংশন কল করি এবং সুম প্রিন্ট করি
এটি রিটার্ন স্টেটমেন্ট
এখন প্রোগ্রাম এক্সিকিউট করি
কীবোর্ডে Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন
এক্সিকিউট করতে লিখুন g স্পেস ওভারলোড ডট সিপিপি স্পেস o স্পেস ওভার Enter টিপুন
লিখুন ডট স্ল্যাশ ওভার Enter টিপুন
Enter থ্রি ইন্টিজার্স আমি লিখব 10 25 এবং 48 আউটপুট হল সুম ওএফ ইন্টিজার্স আইএস 83 এখন দেখি Enter ত্ব ফ্লোটিং পয়েন্ট নাম্বারস আমি 45 এবং 89 লিখব
Enter টিপুন
আউটপুট হল সুম ওএফ ফ্লোটিং পয়েন্ট নাম্বারস আইএস 134 এখন ফাংশন ওভাররাইডিং দেখি
স্লাইডে ফিরে যাই
ডিরাইভড ক্লাসে বাসে ক্লাস ফাংশন পুনঃ সংজ্ঞায়িত করছি
ডিরাইভড ক্লাস ফাংশন বাসে ক্লাস ফাংশন ওভাররাইড করে
কিন্তু পাস করা আর্গুমেন্ট একই এবং রিটার্ন টাইপ ও একই
একটি উদাহরণ দেখি
এখানে ফাংশন ওভাররাইডিং এর উদাহরণ রয়েছে
আমাদের ফাইলের নাম ওভাররাইড ডট সিপিপি এখন কোড দেখি
আইওস্ট্রিম হিসাবে এটি হেডার ফাইল
আমরা এসটিডি নেমস্পেস ব্যবহার করেছি
তারপর অ্যারিথমেটিক ক্লাস রয়েছে
প্রটেক্টেড রূপে ইন্টিজার ভ্যারিয়েবল ঘোষিত করেছি
পাবলিক হিসাবে ঘোষিত ফাংশন ভ্যালু রয়েছে
দুটি আর্গুমেন্ট পাস করেছি ইন্ট x এবং ইন্ট y তারপর ইন্ট a এবং b ভ্যালু সংরক্ষণ করি
অপারেশনসহ হিসাবে ভারচুয়াল ফাংশন রয়েছে
এতে দুটি সংখ্যা যোগ করে যোগফল প্রিন্ট করি
এখানে ক্লাস বন্ধ করি
ডিরাইভড ক্লাস রূপে সাবট্রাক্ট ক্লাস রয়েছে
এটি বাসে ক্লাস অ্যারিথমেটিক ইনহেরিট করে
এখন আমরা দুটি সংখ্যার তফাৎ নিরূপণ করে তফাৎ প্রিন্ট করি
তারপর আরেকটি ডিরাইভড ক্লাস মাল্টিপ্লাই রয়েছে
এটি ও বাসে ক্লাস অ্যারিথমেটিক ইনহেরিট করে
এতে আমরা দুটি সংখ্যার গুণফল নিরুপন করে গুনফল প্রদর্শন করি
তারপর ডিভাইড ক্লাস রয়েছে এটি ও বাসে ক্লাস অ্যারিথমেটিক ইনহেরিট করে
এতে আমরা দুটি সংখ্যার ভাগফল নিরূপণ করে ভাগফল প্রদর্শন করি
উল্লেখ্য যে ফাংশনের রিটার্ন টাইপ একই এবং পাস করা আর্গুমেন্টও একই
এটি মেইন ফাংশন
এতে আমরা p হিসাবে অ্যারিথমেটিক ক্লাসের অবজেক্ট তৈরী করি
আরিথ হল অ্যারিথমেটিক ক্লাসের পয়েন্টার
সাবট্রাক্ট ক্লাসের সাব্ট অবজেক্ট রয়েছে
মাল্টিপ্লাই ক্লাসের মাল্ট অবজেক্ট এবং ডিভাইড ক্লাসের দিবদ অবজেক্ট
p হল আরিথ অ্যাড্রেসের সেট
ফাংশন ভ্যালুতে আর্গুমেন্ট রূপে 30 এবং 12 পাস করি
এখন অপারেশনসহ ফাংশন কল করি
এটি অ্যাডিশন অপারেশন সম্পাদন করবে
এখানে আরিথ এর অ্যাড্রেসে সাব্ট সেট করে আর্গুমেন্ট রূপে 42 এবং 5 পাস করি
আবার অপারেশনসহ ফাংশন কল করি
এটি দুটি সংখ্যার বিয়োগফল সঞ্চালন করবে
আরিথ এর অ্যাড্রেসে মাল্ট সেট করি আর্গুমেন্ট রূপে 6 এবং 5 পাস করি
এখন অপারেশনসহ ফাংশন কল করি
এটি দুটি সংখ্যার গুণফল সঞ্চালন করবে
এখন আরিথ এর অ্যাড্রেসে দিবদ সেট করে আর্গুমেন্ট রূপে 6 এবং 3 পাস করি
এখন অপারেশনসহ ফাংশন কল করি
এটি দুটি সংখ্যার ভাগফল সঞ্চালন করবে
এটি রিটার্ন স্টেটমেন্ট
এখন প্রোগ্রাম এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে যাই
লিখুন g স্পেস ওভাররাইড ডট সিপিপি স্পেস o স্পেস ওভার2 Enter টিপুন
লিখুন ডট স্ল্যাশ ওভার2 Enter টিপুন
প্রদর্শিত আউটপুট হল অ্যাডিশন ওএফ ত্ব নাম্বারস আইএস 42 ডিফারেন্স ওএফ ত্ব নাম্বারস আইএস 37 প্রোডাক্ট ওএফ ত্ব নাম্বারস আইএস 30 এবং ডিভিশন ওএফ ত্ব নাম্বারস আইএস 2 স্লাইডে ফিরে আসি
এখন ওভারলোডিং এবং ওভাররাইডিং এর তফাৎ দেখি
ওভারলোডিং ইনহেরিটেন্স ছাড়া হতে পারে
একটি ক্লাস অপরের থেকে ইনহেরিট করলে ওভাররাইডিং হয়
ওভারলোডিং এ আর্গুমেন্ট এবং রিটার্ন টাইপ পৃথক হওয়া আবশ্যক
ওভাররাইডিং এ আর্গুমেন্ট এবং রিটার্ন টাইপ একই হতে হবে
ওভারলোডিং এ ফাংশনের নাম একই হয়
কিন্তু এতে পাস করা আর্গুমেন্টের উপর নির্ভর করে এটি কাজ করে
ওভাররাইডিং এ ফাংশনের নাম একই হয়
ডিরাইভড ক্লাস ফাংশন বাসে ক্লাস থেকে বিভিন্ন অপারেশন সম্পাদন করে
সংক্ষেপে এই টিউটোরিয়ালে শিখেছি ফাঙ্কশন ওভারলোডিং
যেমন তিনটি পৃথক আর্গুমেন্টের সাথে ইন্ট এড এবং দুটি পৃথক আর্গুমেন্টের সাথে ফ্লোট এড ফাঙ্কশন ওভাররাইডিং
যেমন ভারচুয়াল ইন্ট অপারেশনসহ এবং ইন্ট অপারেশনসহ একই আর্গুমেন্ট এবং একই রিটার্ন টাইপের সাথে ফাংশন এবং উভয়ের মধ্যে তফাৎ
এখন আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এবং বৃত্তের ক্ষেত্রফল নিরূপণ করতে একটি প্রোগ্রাম লিখুন
ফাংশন ওভারলোডিং ব্যবহার করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি